দূরে দেখা যাচ্ছে দুজন মহিলা একজন পুরুষ দাঁড়িয়ে রয়েছে।

হুম আটচালার সামনে অনেক গাছ পালা দেখা যা --

ছে একটি বাচ্চা ছেলে একজন বয়স্ক ভদ্রলোক কয়েকজন মহিলা দাঁড়িয়ে রয়েছে দোকানের ভিতরে।

ছে চারপাশে অনেক লোক জমা হয়েছে। স্টেজে -ও কিছু লোকজন দেখা যাচ্ছে।

একটি দোলা দেখা যাচ্ছে। দোলাটি খুবই সুন্দর। এখানে আশেপাশে একটি পার্ক রয়েছে। পার্ক -এর চারিদিকে সুন্দর সুন্দর গাছ পালা দোলা বাসর জায়গা বিভিন্ন জিনিস পত্র রয়ে --

অফিস -টির চারিদিকে অনেক বড়ো বড়ো দরজা জানালা দেখা যাচ্ছে।

অনেক ফুলদানিও দেখা যাচ্ছে। ফুলদানিতে ফুল হয়ে ফুল রয়েছে।